এখানে আমি দেখতে পাচ্ছি একটি ফটো রয়েছে এবং ফটো তে একটি মাঠ রয়েছে মাঠের মধ্যে কিছু ছেলে মেয়ে খেল--

মা আমি একটি ফটো দেখতে পাচ্ছি--

এখানে আমি দেখতে পাচ্ছি একটি পার্ক পার্ক এর মধ্যে রয়েছে একটি সুন্দর পানি আ পা সুন্দর গোল আকৃতি পানি।

মেয়েদের জুতো সমস্ত জুতো রয়েছে এবং এখানে ফ টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট সেল চলছে এবং মো কার্টিং -এর নিউ নিউ জুতো রয়েছে ।